রাস্তার দুপাশে বড় বড় গাছ ও সবুজ পরিবেশ রয়েছে।

আকাশে গোলাপি ও বেগুনী রঙ্গের মেঘ দেখা যাচ্ছে।

ছবিতে একটি রাস্তার ধারে বসে থাকা সবজির দোকান দেখা যাচ্ছে।

দোকানে ভিভো রিয়েলমি স্যামসং এবং ওপো ব্র্যান্ড এর মোবাইল পাওয়া যায়।

দোকানের দুপাশে রঙ্গিন জামাকাপড় সাজানো আছে।

বাঁপাশে একটি নীল চেয়ার আছে রুগীদের বসার জন্য।

ছবিতে একটি ইলেকট্রনিক দোকানের ভিতরের অংশ দেখা যাচ্ছে।

সামনে একটি কাউন্টার ও ক্যাশ ডেস্ক দেখা যাচ্ছে।

পিছনে একটি লম্বা চিমনি দেখা যাচ্ছে।

তারা মাঠে বসে গাছের রোপণ করছে।

ছবিটি একটি গির্জার ভিতরের দিশ্য দেখাচ্ছে।

ববনটির রং সবুজ রং করা।